এটা একটি ফুটবল খেলার মাঠ দেখেই মনে হচ্ছে সামনে একটি সাদা স্টিক দাঁড়ানো আছে অনেক লোক হাঁটাচলা করছে মাঠের মধ্যে।

একটি রাস্তা দেখতে পাচ্ছি । রাস্তার সাইড -এ একটি বিল্ডিং রয়েছে । বিল্ডিং -এর সামোনে অনেক গাড়ি রয়েছে যে গুলি বাইক।

একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিংটি সবুজ কালারের মাঝখানে সাদা অনেকগুলি বাউন্ডারি রয়েছে একটি সামনে একটি দেওয়াল রয়েছে কালো কালার তার সামনে অনেকগুলো গাছ রয়েছে তার সামনে একটি রাস্তা ও রয়েছে।